একটি বড় ট্রাক টোল প্লাজার দিকে এগিয়ে যাচ্ছে।

শ্রমিকদের মাথায় হলুদ রঙ্গের হেলমেট ব্যবহার করা হয়েছে।

ব্যক্তিটি চেয়ার -এ বসে আছেন তার হাতে একটি মোবাইল ফোন রয়েছে।

টেবিলের উপরে একটি ক্যালকুলেটর কলম এবং নোটবুক রাখা রয়েছে।

নীচের রাস্তায় কিছু মানুষ এবং মোটরসাইকেল চলাফেরা করছে।

এই ছবিতে একটি হাসপাতালের মত একটি স্থানে করিডোর দেখা যাচ্ছে।

যার উপরে এবং পাশে ডক্টর ডি কে ঘোষের নাম সহ সাইনবোর্ড দেখা যাচ্ছে।

পেছনে একটি পোস্টারে বিভিন্ন ধরনে মেশিনের ছবি এবং তাদের বিবরণ দেওয়া হয়েছে।

বাঁদিকে কালো গোলাপি রঙ্গের কয়েকটি কি কিউব বস্তু আছে।

সামনে একটি লোহার গিরিলের দরজা লাগানো হয়েছে।

দোকানের সম্মুখভাগ ফুল ও সাজসজ্জা দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়েছে।

তিনি একটি এসস্পেচুলা ব্যবহার করে সমুদাপুট্টি বা বডি ফিলার লাগাচ্ছেন।

ছবিতে মহাসড়কের ওপর কয়েকটি ট্রাক দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি অফিস বা সেবা কেন্দ্রের বহিরাংশ দেখা যাচ্ছে।

ভবনের সামনে একটি বারান্দা দেখা যাচ্ছে যা রেলিং ধাতুর তৈরি।

সামনের উঠানটি খোলামেলা এবং পাশে সবুজ গাসের এলাকা রয়েছে।

কুড়াটিতে অনেক ধরনের খাওয়ার পণ্য রাখা হয়েছে।

এই ছবিতে একটি সবুজ পরিবেশ দেখা যাচ্ছে।